ঘরের নীচে একটি অ্যালটো দেখা যাচ্ছে।

কয়েকটি পোস্টার লাগানো রয়েছে ঘরের ভিতরে।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে বড় একটি দোকান দেখা যাচ্ছে দোকানের মইধ্যে--

সি_সি ক্যামেরা দেখা যাচ্ছে নীচে টাইলস লাগানো রয়েছে অনেকজন লোক দেখা যাচ্ছে।

ঝরনার মতো পানি নেমে এসতেসে।

এই ছবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি মন্দির দেখা যাচ্ছে মন্দিরের ওপরে কয়েকটি ফ্যান লাগানো রয়েছে।

আমি দ্যাখতে পাচ্ছি যে এখানে বড় একটি বাস দেখা যাচ্ছে বাসের সামনে ফুল লাগানো রয়েছে।

চারিদিকে অনেক বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি স্টেজ দেখা যাচ্ছে স্টেজের মধ্যে তিনজন মহিলা দেখা যাচ্ছে।

এই সোবিটির মইদ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি নীল রঙ্গের ঘর দেখা যায়--

এই সবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি নীল রঙ্গের রুম দেখা যাচ্ছে রুমের মধ্যে অনেকগুলা কম্পিউটার দেখা যাচ্ছে।

এই সবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় দুটি পুকুর দেখা যাচ্ছে পু--

বাইরে দরজার মইধ্যে হাফ লাগানো রয়েসে।

বড় একটি রুম দেখা যাচ্ছে রুমের মধ্যে হাব লাগানো রয়েছে কয়েকজন লোক দেখা যাচ্ছে কম্পিউটার দেখা যাচ্ছে একটি স্টেপলার দেখা যাচ্ছে।

এই সোবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি দুকানের জি অনেকগুলা জিনিসপত্র রাখতে দেখা যাচ্ছে মটরের কার্টন দেখা যাচ্ছে।

এই ছবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকজন লোক দেখা যাচ্ছে লোকদের শরীরের মধ্যে সাদা রঙের কাপড় দেখা যাচ্ছে।

এখানে অনেক সিঁড়ি দেখা যাচ্ছে উপরে একটি ফুল দেখা যাচ্ছে।

এয়ারপোর্টের মইধ্যে একটি ফ্লাইট দেখা যাচ্ছে একটি অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে।

একটি পোস্টার দেখা যাচ্ছে দোকানের বাইরে কয়েকটি খাটন দেখা যাচ্ছে কয়েকটি মোবিলের ডিবা দেখা যাচ্ছে।

একটি টেবিল দেখা যাচ্ছে একটি জানালার মধ্যে গ্রিল লাগানো রয়েছে।